দোকানের ভিতরে বিভিন্ন আয়ুর্বেদিক পণ্য রাখা রয়েছে।

ছবিটিতে একটি গ্রামীণ পথ দেখা যায়।

দেওয়ালের একপাশে কালো রঙের তাক লাগানো আছে।

ছবিটিতে একটি সাজানো গোছানো সোবার ঘর দেখা যাচ্ছে।

ছবিতে একটি কাঠের কেবিনেটের ভেতরের দৃশ্য দেখা যায়।

মেঝেতে লাল কার্পেট পাতা আছে।

ডান দিকে একজন ব্যক্তি হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে।

বামদিকে কিছু বেলুন বাঁধা যা জাতীয় পতাকা রঙের।

পেট্রোলপাম্পের পাশে গাছপালা ও কিছু দোকান দেখা যাচ্ছে।